ধরেন যে online এটার দুইটা দিকি আছে ভালো দিক আছে খারাপ দিক আছে হম হম এখন বাচ্চাদের হাতে যদি উঠায়ে দেন তারাতো কখনোই ভালো দিকে যাবেনা আপনি হচ্ছে যে হ্যা হ্যা ছোট বাচ্চা কে phone দিয়ে বলবেন।

আমাদের অনেক guardian সেটা বঝে না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 even petry গুলোকে আগে আ হচ্ছে যে এম বাবা মা রা বিদেশি দেখি দেখি যে phone দিয়ে খাওয়াচ্ছে phone হাতে না দিলে নাকি খায়না। হম হায়রে digital যুগ পড়াশুনার পড়াশুনার থেকে শুরু করে প্রায় সব কিছুই phone based হয়ে গেছে হম phone এর জন্যেই তো এত কিছু। এখন আমাদের আর কি করার আমাদের চেষ্টা করতে হবে যে নিজেদের পড়াশুনাটা atleast ভালোভাবে শেষ করতে পারি। দোয়া করবেন যেন অন্তত পক্ষে ভালোয় ভালোয় pass টা করে যাই। ভালোয় ভালোয় বলতে। অবশ্যই first class টা যেনো থাকে। কারণ এটা খুবই important এখন সেটা তো বুজলাম কিন্তু হচ্ছে যে আমাদের তো দিচ্ছেনা auto pass ও plush হচ্ছে যে দেখা যাচ্ছে যে আহ ওই রকম কোনো কিছুই নেই এখন আমাদের বেশ হইলে যা opportu opportunity ও দেখছি। দেখছিনা এদিক দিয়ে হচ্ছে যে আমাদের পড়াশুনা শেষ হচ্ছেনা

না class তো ওইরকম নাই একেবারেই নেই sir রা আসেন মাঝে মাঝে ঘুরে চলে যায় আমাদেরও কোনো class তেমন হয়না বেশিরভাগ সময় অন্যদের পরীক্ষা থাকে তো অন্যদের পরীক্ষা থাকার কারণে teacher দের হচ্ছে busy থাকতে হয় class টা নিয়ে পারেনা আমার মনে হয় যে masters উঠে আমি কয় কয়টা class করছি আমার মনেও নাই খুব বেশি করতে পারিনি আপনি খুব বেশির কথা বলতেছেন আমি final year আ একটা class হম নয় করছিলাম । even হচ্ছে যে আ নাই মোটামুটি দেখলাম যে test পরীক্ষা হচ্ছে অনেক department র হম তাহলে বুঝেন। যদি বিশ্ব বিদ্যালয়ের অবস্হা এরকম থাকে তাহলে ছাত্রছাত্রীদের অবস্হা কিরকম হবে? স্বাভাবিক ভাবে বিদেশি হওয়ার কথা কারণ ছাত্র ছাত্রীরা অতো কম time থাকবেনা যদি। আমাদের institution থেকে সেভাবে আমাদেরকে guide না করে। উফ পুরো শিক্ষা ব্যবস্থাটাই আসলে কি বলবো এটা হচ্ছে যে short short করতে করতে মানে বাচ্চাদের mind setup বাচ্চা কেনো এটাতো ভুক্তভুগি তো আমরাও।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

আমার মনে হয় যে আমরা তো তবুও অনেকটা কিছুই শিখছি আমরা।

হম হোক দেখা যাক দেখা যাক ভবিষ্যতে কি হয় ।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

অজস্র চেরি ফুল ঝরে পড়ে ছিল তিতিরের মাথার উপর। মেঘফুলের মতো জমেছিলো ওর চারপাশে। আঙ্গুলের আঙ্গুলে ধরে থাকা নীলাভ কাগজটা তিরতির করে কাঁপছিলো হাওয়ায়। বুকের ভিতর গলতে থাকা সমস্ত অনুগ্রতা তিতিরের দু গাল বেয়ে টুপ্টুপ্ করে ঝরতে ঝরতে মিশে যাচ্ছিলো বাতাসের সঙ্গে। বহু দিন পর সোনা ঝুড়ি গ্রামে ফিরে এসেছে তিতির। অনেক স্মৃতি ভিড় করেছিল এতদিন। স্বপ্নের মতো স্বপ্নের পরোতে পরোতে মিশে থাকা এই গ্রামের পাখ-পাখালির ডাক, পুকুরের জলে বাতাসের হেঁটে যাওয়া, বর্ষাকালে সারা রাত টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ এক সময় তিতিরের ডাইরির পাতায় কবিতা হয়ে উঠেছে। একটা অদ্ভুত মাদকতা ছিল এই সোনা ঝুড়ির পরিবেশে। কত দিনই বা ছিল এখানে ওরা! মাত্র দু'বছর। কিন্তু এই দু'টো বছর তিতিরের জীবনের সবচেয়ে স~ স্বপ্ননীল সময়।

বিশেষ করে নির্বাণকে। নির্বাণ তার মনের সমস্তটুকু দখল করেছিল সেই সময়। খুব সাধারণ চেহারার একটা রোগা ক্যাঙলা ছেলে। কিন্তু ওর চোখ দু'টোতে যেন বিশ্ব সংসারের মায়া। কি অদ্ভুত ভাবে

মিটানোর যাবতীয় দায় নির্বাণের রোগা কাঁধে এসে পড়েছে। এমন ভাবে আগলে রাখতো ছেলেটা! ওই দু'বছর তিতির এর জীবনে এখনো পর্যন্ত শ্রেষ্ঠতম সুখের সময়।

বসে থাকতো নির্বাণ। এতই এর ন থাকার মতো থাকতো ছেলেটা যে sir madam রাও ওকে ঠিক মনে করে উঠতে পারতেন না। আর তিতির! সে ছিল ক্লাসের উজ্জলতম নক্ষত্র। শহর থেকে হঠাৎ করে আসা এক স্বর্গীয় ফুল যার চার দিকে ভ্রমরের মতো ভিড় করে থাকতো বাকি ছেলে-মেয়েরা। তিতিরের ঝক্‌ঝকে নতুন uniform সাদা ধবধবে জুতো-মোজা, কপালের উপর ঘূর্ণি হয়ে থাকা থোকা থোকা চুল সবটুকুই বিস্ময়। সবটুকুই দেখতে থাকার। তিতিরও হয়তো নির্বাণকে দেখতে পেতো না, খেয়াল করতো না, যদিনা সেদিন class room এ পথ ভোলা একটা সাপ ঢুকে পড়তো। class eleven এ সে দিন সুলেখা দি'র অংক class চলছে। tiffin পর প্রথম period । অনেকেরই চোখে ঢুলুনি তার কতটা প্রবল গ্রীষ্মের দাক্ষিণ্যে আর কতটা অংক বিষয়টির ঘুম পাড়ানি ক্ষমতায়, তা অবশ্য বলা মুশকিল। তিতির মন দিয়ে board থেকে পরিমিতির অংক টুকে নিচ্ছিল। আচমকাই পিঠের উপর হিমশীতল হিলহিলে একটা স্পর্শ। তিতির কিছু বুঝে উঠার আগেই কেউ যেন নিপুণ হাতে তার শরীর থেকে মৃত্যুর ওই স্পর্শটুকু আলাদা করে দিলো। তিতির শুধু দেখলো একটা হিলহিলে চেহারার হাতের মুঠোয় ধরা কুচকুচে কালো সাপ। class শুদ্ধ ছেলে-মেয়ে দম বন্ধ ক'রে সেই হাতের দিকে তাকিয়ে আছে। আর যার হাত যার হা~ হাত সে নির্বিকার ভাবে class room বারান্দা পেরিয়ে হেঁটে যাচ্ছে school লাগোয়া এঁদো পুকুরটার

কে ও! ও তো নির্বাণ। সেই প্রথম নাম জেনেছিল তিতির। সম্ভ্রমে কৃতজ্ঞতায় বুক ভোরে উঠেছিল। পর দিন নিজে থেকেই আলাপ করেছিল নির্বাণের সঙ্গে। তোমার ভয় করলো না নির্বাণ? কীসের ভয় তিতির? সাপের ভয়? সাপ আমার ভাল লাগে। বিপদ হতো যদি? শিউরে উঠেছিল তিতির। বিপদ আমি ভালোবাসি। বিপদ আমায় টানে। হা হা করে হেসে উঠেছিল নির্বাণ। যেমন তুমি টানো আমায়। মূর্তি ম~ ম্মতি বিপদ! আমি বিপদ কেনো? বাহ্ রে! তুমি না হলে স্বর্গের পরী! আমি ঘরের চালে এর নিচে মাথা গুঁজে থাকা একটা বাতিল ছেলে। তবু আমি তোমার স্বপ্ন দেখেছি। তুমি আমার বিপদ নও। নিঃসঙ্কোচে তিতিরের আঙ্গুলে আঙ্গুল ছুঁয়েছিল নির্বাণ। এই কি তার ব্যাঙ রাজপুত্র! না-কি তার কথার স্পর্শে ঘুম ভেঙ্গে যাওয়া সব ভ্রষ্ট কোনো দেব জনই। না হলে বৌদ্ধস্তূপের মতো শান্ত ছেলের ভিতরে এতো আগুন কোথা থেকে এলো? এমন নয় যে এর আগে কোনো ছেলে তিতির~ তিতিরের আঙ্গুল ছোঁয়ায়নি প্রেম নিবেদন করেনি কখনও। বরং কৈশোরের প্রথম স্পর্শ বোঝার আগেই তাবুকের ভিড় জমতে শুরু করেছিল-

ভাল লাগছিলো নির্বাণকে, অন্য রকমের ভালো। প্রেম হয়েছিল কি-না? হলেও তার গভীরতা কতটা ছিল? তা বুঝার ক্ষমতা

তবে এটুকু বুঝেছিল যে নির্বাণের সঙ্গে থাকতে ভাল লাগে। ওর কথা শুনতে ভালো লাগে। বিশেষ করে যখন নির্বাণ ওর আশ্চর্য সব নেশার কথা বলতো। সেসব মুহূর্তে নির্বাণের দূর দূরান্তে চলে যাওয়া দৃষ্টি কী ভীষণ টানতো- তিতিরকে। নির্বাণ একা একা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। পোড়ো বাড়ির রহস্য খুঁজে বেড়াতো। কোনো এক প্রত্নবন্দী সন্ধ্যায় মাটির তলায় তিতিরের বাঁ পায়ের রূপোর তোড়া পুঁতে রেখে বলেছিলো, হাজার বছর পরে কেউ এই তোরা খুঁজে পাবে, আর জানতে চাইবে তোড়ার মালকিনের কথা। তুমি ইতিহাস হয়ে বেঁচে থাকবে তিতির। আমি তোমাকে অমর করে রাখলাম। এইসব শুনতে শুনতে বিদেশী সাহিত্যের পোকা তিতিরের মনে হচ্ছিলো নির্বাণের বুঝি pygmalion তাকে একটু একটু করে গড়ে তুলেছে রূপকথা দিয়ে। একদিন আফ্রোদিতে এসে তাকে প্রাণ দিয়ে গেছে। তুমি কি কবি নির্বাণ? আমি প্রেমিক। তুমি অন্যরকম। নির্বাণ হাসতো ভাঙা পাঁচিলের পাশে কী যে কবে ভিনদেশী চেরি গাছ পুঁতে গিয়েছিলো, সেই গাছে হেলান দিয়ে একদিন তিতিরের ঠোঁটে ঠোঁট রেখেছিলো নির্বাণ। দু'হাতে এমনভাবে তিতিরকে ধরেছিলো যেন সুর তুলেছিল সেতারে। কীভাবে যেন একদিন সবাই জানতে পেরে গেলো ওদের কথা। সেদিন বাবার মুখের দিকে তাকাতে পারেনি তিতির। মায়ের চোখের দিকে তাকাতে পারেনি। BDO এর মেয়ে এমন একটা ছেলের সঙ্গে ভিড়লো যার বাপের ঠিক নেই। গ্রামে কান পাতা যাচ্ছিলো না। class room এ বসে থাকা যাচ্ছিলো না। head sir এর সঙ্গে কথা বলেছিলেন বাবা। তিতিরদের তখন আর মাত্র আর এক মাস class বাকি, তারপরেই test আর একটা দিনও মেয়েকে school পাঠাতে চাননি বিকাশ বাবু।

নির্বাণকে একমাসের জন্য suspend করা হয়েছিল। তবে পরীক্ষায় বসবার অনুমতি পেয়েছিলো সে। নির্বাণের বাড়ি থেকে অবশ্য কেউ আসেনি। তার মা তখন খুব অসুস্থ। test পরীক্ষার সময় সমস্ত master মশাই দিদিমণিদের শেন দৃষ্টি ছিলো তিতিরের উপর। নির্বাণ পরীক্ষা দিয়েছিলো headmaster মশাইয়ের ঘরে। তবুও যেন-

তোমাকে বড় হতে হবে। সবার মুখের উপর যোগ্য জবাব দিতে হবে। জবাব? আগুন জ্বলে উঠেছিল নির্বাণের চোখে। আমাকে কে জবাব দেবে শুনি? বাবা কেনো মা~ মাকে ছেড়ে চলে গেলো? কষ্ট পেতে পেতে মা বিছানার সঙ্গে মিশে যাচ্ছে। কেউ দেখেনা, কেউ দুটো ভালো কথা বলেনা। কেবল আমার মামা ছিলেন বলে আমরা বেঁচে রয়েছি এখনো। পড়াশোনা করতে পেরেছি এতদিন। মামা আর নেই জানো তিতির! মামা কাল রাতে মারা গেছেন। এখন আমি ছাড়া মায়ের আর কেউ নেই। মাকে বাঁচাতে গেলে আমায় কাজ খুঁজতে হবে। তুমি headmaster মশাইকে বলছো না কেনো? কেউ বোঝেনা তিতির। আমি কারোর কাছে যেতে চাই না। ভিক্ষা চাইনা আমি।

কে ই বা কথা রাখতে পারে? বাবা বদলি হয়ে গেলেন মুর্শিদাবাদে। তাকে পাঠিয়ে দিলেন বাঙ্গালুর বড় মাসির তত্ত্বাবধানে। মাসির কড়া পাহাড়ায় engineer হয়েছে তিতির। বিদেশে ভালো চাকরি পেয়েছে। নির্বাণ তখন তার অবচেতনে কোনো অতলতম স্তরে লুকিয়ে থাকা পাথর দৈনন্দিনের জলে যার ছাঁয়া পড়েনা। বেশ কয়েক বছর পরে এবারের পুজোতে থেকে দিন পনেরো ছুটি তে তিতির কলকাতা এসেছিলো, নিজেদের পুরনো বাড়িতে। হঠাৎ এই সোনা ঝুড়ি school এর এক পুরো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। কেনাকাটা করার সময়। কেনো যে দেখা হয়েছিলো? হুরমুর করে এক গাদা স্মৃতি ভেঙ্গে পড়েছিল মাথার ভিতর। নির্বাণ! কী করে ভুলে থা~এর থাকলো তিতির? কেমন আছে সে? বন্ধু কিছুই বলতে পারেনি নির্বাণের কথা। কিন্তু সেদিন থেকেই তিতির কেনো যেনো, আর স্থির থাকতে পারছিলো না। সোনা ঝুড়ি আসতেই হতো ওকে, আসতেই হতো।

কিছুই উম কিন্তু কিছুতেই কোনো খবর জোগাড় করতে পারলো না। কেউ জানেনা ও কোথায় ওরা কোথায় গেছে, অনেক তো চিনতেই পারলো না। প্রায় দশ বছর কেটে গেছে। এত বছর ধরে ওদের কেউ দেখেনি। কাউকে কিছু বলে যায় নি। খুব অসহায় লাগছিলো তিতিরের।

তোড়াটা কি আছে এখনও? কিন্তু সে কিছুতেই খুঁড়তে পারলো না। নির্বাণ চেয়েছিল, তিতির ইতিহাস হোক। এখনকার জন্য

তো তার বাঁচার কথা নয় এতদিন। তবে কি তোমার জন্যই তাদের নশ্বর ফুলের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সেই। গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসলো তিতির। bag খুলে একটা আবছা নীল কাগজ বার করলো। ভাঁজে ভাঁজে প্রায় ছিঁড়ে এসেছে নির্বাণের শেষতম চিঠি তিতির এর শেষতম আকাশ। যদি কোনোদিন বহুদূরে চলে যাও, যদি কোনোদিন ভুলে যাও সবকিছু। মেঘফুল হয়ে ছুঁয়ে দেবো দুই চোখ। নদী হয়ে যাবো তোমার নরম গালে। তিতির চোখ বন্ধ করে, মেঘফুলের ঘ্রাণ নিলো। শরীরের ভিতর শিরশির করে উঠলো স্রোত। মাটি খুঁড়ে চেরি গাছের পাশে পুঁতে দিলো চিঠিটা। থাকুক তবে তোড়া ডুবে থাকা মাটিতে। চিঠি উম ডুবে থাকা- মাটিতে, প্রেম এভাবেই বেঁচে থাকুক- তার বুকের ভেতরকার না পাওয়া হয়ে, না থা~ লেখা কবিতা হয়ে।

হ্যাঁ এই চলে যাচ্ছে বলো তোমার কি খবর?

হ্যাঁ। Covid এর কথা বলছো নাকি হ্যাঁ জানতাম। সেই এখন hot topic গত সপ্তাহ অব্দি world cup চললো এবার এখন covid এর topic চলছে। হ্যাঁ বল~বলছে তো তাই news এ but হ্যাঁ India তে এখনও ওইরকম affection rate হয়নি যে তোমার মানে যে lockdown করবে but যদি করে দেয় একদিক দিয়ে ভালো করলে ক্ষতি ও আছে advantage ও আছে আবার disadvantage ও আছে।

হ্যাঁ এখানে ওই সবাই ওই লুকিয়ে যায়না, লুকিয়ে যাওয়া টা ঠিক না সবাই ভয় পায় আসলে but হ্যাঁ এইবারে মনে হয়না অতোটা লোকে ভয় পাবে কেনোকি লোকে already experience যে covid এ কী কী হতে পারে। যারা government sector এ আছে তাদের তো আর তাঁরা এমনি তেই salary পাবে কাজ না করেও।

হ্যাঁ ওটা service এ যেগুলো আছেনা যেমনি railway হয়ে গেলো বা ধরো বা যারা banking sector এ আছে বা যারা medical medico মানে ডাক্তার মানে ডাক্তার nurse বা যেকোনো হোক medical staff

হ্যাঁ, আর ওরা তো ওদের তো rest নিলে চলবেও না। হুম, আসলে না China এ এটা হচ্ছে পনেরো কুড়ি দিন ধরেই চলছে তো China এ

হ্যাঁ এখন মানে third ওই omicron variant তা থেকে তো পুরো symptoms change না এখন জ্বর ও হয়না

হ্যাঁ সেটাই তো but তাও এবার mortality rate টা কম। হ্যাঁ আর rules and regulation তো follow করতেই হবে and even mask and sanitizer carry করাটা ভালোই। ঠিকই আছে ওটা, মানে নিজের safety টা নিজে, কুড়ি জন আর তিরিশ জনের limit ছিল এখন আর নেই।

না না এইবার তো মনে হয় ওরকম restriction না।

সেই, Indian public দের control করাটা খুবই difficult but ওইজন্যই তো এখন থেকে সব restriction লাগিয়ে দেওয়া উচিৎ। সব জায়গায় এই public gathering থেকে শুরু করে, হ্যাঁ তো এইবারে শুনলাম যে মানে বলছে তো মানে complete lockdown হবে আর ওই essential service বাদ দিয়ে food বাদ দিয়ে ওই যেমনি grocery shop খোলা থাকবে কয়েকটা তাও ওখানে line দিয়ে নিতে হবে পুরো আগের মতো।

হুম influenza টা খুবই হচ্ছে এখন, influenza, viral fever আমার নিজেরই হয়েছিল viral fever তো মানে আসলে weather টাও weather condition টাও খুব একটা ঠিক নেই এবার গোটা West Bengal একই অবস্থা।

হুম, হুম, হুম। সেটাই মানে ওইরকম মানে, এখন গরমকালে ওইজন্য রোগ জালা কম হয় কেন একটা typical weather থাকে সবসময় আজকেও গরম কালকেও গরম আর এই বছর কীরকম হচ্ছে শীতকাল টায় না,

হ্যাঁ খুব pathetic condition এবারে climate এর ওইজন্য আরও মানুষের শরীর খারাপ টা বেশি হচ্ছে আর যাদের immunity power কম তাদের ফট করে covid হয়ে যাচ্ছে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা নিশ্চয়ই এটা অনেক আহ কথায় কথায় শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেই। ওটাই তো বললাম গত সপ্তাহ অব্দি world cup ছিল, তো world cup টা দেখলে তো নিশ্চয়ই। হুম final টা তো খুবই crazy game ছিল। সেটাই হুম। হ্যাঁ, এইতো আমি একটু আগে news ই দেখছিলাম তো এইসব খালি covid covid covid কথায় কথায় নয়তো আজকে ওই IPL auction চলছে সেটাও news এ খুব দেখাচ্ছে। হ্যাঁ আর এবারে তো আরকি new year এ news channel গুলো এবার সব আহ মানে christmass আর new year এর celebration নিয়ে পড়ে থাকবে next এক সপ্তাহ। হ্যাঁ এখন সেটাই এখন চারিদিকে news মানে ওটাই, এখন positive news কমে গেছে maximum তো negative news ই চারিদিকে।

আসলে covid এমন একটা মানে জিনিস হয়ে গেছে মানে যাদের যাদের covid হয়েছে সবার immunity power টাকে খুব weak করে দিয়ে চলে গেছে ওইজন্যে রোগ জালা টা বেড়ে গেছে যাদের যাদের covid হয়েছে না first second wave এ,

হ্যাঁ মুড়ি মুরকির মতো মানুষ মরছিলো তখন। হ্যাঁ পোড়ানো মানে maximum তো মাটির তলায় গেড়ে দিয়েছে না। হ্যাঁ অনেকের তো ওটাই হয়েছে না মানে ধরো তোমার covid positive result বেরিয়েছে তাঁরা এতোটাই tension এ পড়ে যেত ওইখান থেকে অনেকের stroke হয়েছে অনেক heart attacks হয়েছে। But reason হয়তো লোকের death certificate এ এটা হয়তো লেখা আছে যে reason of death হচ্ছে cause of death হচ্ছে covid but actually কিন্তু heart attack এ মারা গেলো মানুষটা। হয়। হ্যাঁ হ্যাঁ কেউ নেই হ্যাঁ।

হ্যাঁ patient কে deny ডাক্তার কখনো patient কে deny করতেই পারে না।

হ্যাঁ সবাই touch করতে,

হ্যাঁ মানে ওইতো বলছি মানে ওই time টায় covid এর era টায় covid এর ওই period টায় মানে, মানে যত মানে প্রচণ্ড বড়লোক তারাও খুব ভুগেছে যারা প্রচণ্ড গরিব middle class সভাই ভুগেছে covid কাউকেই ছাড়েনি আর লোকের মনে ওই media আর লোকের মনে ওই media channel গুলো news channel গুলো এমন ভয় ধরিয়ে দিয়েছিল, আরও বেশি করে ভয় ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ, but ওদের ওটা, ওদের ওটা affect করতে পারেনি virus তা অতোটা যতটা মানুষ কে করতে পেরেছে।

ওদের ওইদিক দিয়ে খুব অসুবিধা হয়ে গেছিলো।